এই সোবির মইধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে একটি কম্পিউটারের দুকান রয়েসে ।

আরও অনেকগুলো কার্টুনের বিতরে কি যেন বস্তু রাখা আসে।

বড় একটি গর দেখিতে মনে হচ্ছে যে অনেক পুরানো।

এই সবির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে একটি মুদির দোকান রয়েসে।

আর অনেকগুলো জলের বোতল রাহা আসে।

আরও অনেকগুলো পুপসের প্যাকেট ঝুলিয়ে রাখা আসে।

একটি হেলমেটও দেখতে পাওয়া যাচ্ছে।

এই সবির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে একটি খুব সুন্দর ঘর রয়েসে।

বাহিরে অনেকগুলো গ্লাসও লাগানো আসে।

সেই হাতির উপরে একজন লোক বসে আসেন।

আরও অনেকজন লোক দাঁড়িয়ে কি যেন করিতেসে।

আরও অনেকগুলো প্রুপসের প্যাকেট ঝুলিয়ে রাখা আছে।

অনেকগুলো বিদ্যুতের সোটো সোটো ওয়ারও ফেলে রাখা আসে।

দুইটি গেট খোলা অবস্থায় রাখা আসে আরো অনেকগুলো সোটো সোটো কচি কচি গাসও দেখতে পাওয়া যাচ্চে।

সেই মসজিদের সামনে একটি ডেকি কলও রাখা আসে।